meet the gimp এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়াল উত্তর germany bremen rolf steinort দ্বারা নির্মিত
আমি নিউইয়র্কে jeson থেকে একটি mail পেয়েছি এবং সে এইমাত্র আমার দ্বারা triptychs শুরু করার পূর্বে এটি করার বিভিন্ন উপায় খুঁজতে triptychs সম্পর্কে দেখানো বন্ধ করে দিয়েছে
সে layer mask ব্যবহার করে একটি ভিন্ন উপায় সম্পর্কে খুঁজে পেয়েছে
আমার মনে হয় যে আমাকে এই tutorial তা দেখানো উচিত
আমি সেই image দেখাতে পারি না যা jeson triptychs করার জন্য প্রয়োগ করেছিল কারণ সে ঐ image ব্যবহার করেছিল যা সহজলভ্য নয় তাই আমি তার প্রয়োগ করতে পারি না
triptychs করতে layer mask ব্যবহার করে খুব সহজ এবং আমি layer mask ব্যবহার সম্পর্কে তার পদ্ধতি একটু সংশোধিত করেছি
আমি আশ্চর্য যে আমার এই ধারণা কেনো আসেনি
আমি এখানে এই তিনটি শটের সাথে একটি triptych করতে চাই
আমি এই image বামদিকে রাখতে চাই এই দ্বিতীয় image মাঝে এবং এটিকে ডানদিকে রাখতে চাই
আমি এই বর্গাকার ফর্মকে কিছু এইভাবে বদলাতে চাই যা এই ইমেজের অনুকুল
আমি দেখব যে এটি কিভাবে কাজ করে
এখন এখানে এই ইমেজের সাথে triptychs বানানো শুরু করতে পারি এবং toolbox window foreground আনার জন্য ট্যাব টিপি
file we টিপে নতুন image তৈরী করতে new নির্বাচন করুন এবং প্রস্থের জন্য 3400 এবং উচ্চতার জন্য 1200 এর ডিফল্ট value পেয়েছি
আমার কাছে 1000 by 1000 এর তিনটি ইমেজ রয়েছে এবং তার মাঝে 100 pixels border রয়েছে
দেখি যে এটি কিভাবে কাজ করে
এই image নতুন image অন্তর্ভুক্ত করতে toolbox থেকে এই ইমেজের background layer এখানে নতুন image drag করি এবং আপনি এখানে background copy পাবেন
এখানে আমার একেবারে বামদিকের image রয়েছে তাই এর নাম বদলে left করে typing এর পর return/enter বোতামে টিপি
তাই এই image বামদিকে হওয়া উচিত
পরের image ডানদিকে হওয়া উচিত তাই আমি একইভাবে নিজের image টেনে সেইভাবে এটিকে right name দেই
এটি তৃতীয় image এবং এটি আমার center window তাই এই image নতুন image টেনে সেই layer নাম বদলে center center দেই
আমি right এবং central উইন্ডো অদৃশ্য করে দিয়েছি এবং আমি এখন left layer একটু নীচে scale করতে চাই এবং যখন আমি এটি একটু নীচে ধরুন 10% নীচে zoom করি আপনি এই layers borders দেখতে পারেন এবং এখন ইমেজের সম্পূর্ণ frame দেখা যেতে পারে
এখন আমি move tool চয়ন করি যাতে আমি এই image সরাতে এবং একটু সমাযোজিত করতে পারি
এই image সরছে the কারণ আমি center layer চয়ন করেছি
তাই আমি এখন left layer চয়ন করি এবং এটিকে ঐ bottle স্থিতি অনুযায়ী সরাই
আমি এই layer একটু ছোট করতে চাই এবং এইজন্য আমি toolbox থেকে tool চয়ন করে tool ইনফোতে যাই এবং aspect ratio তে টিপি এবং প্রিভিউতে আমি image বিকল্প চয়ন করি
আমি এখন layer টিপি এবং info window একদিকে সরাই এবং এটিকে একদিক থেকে হ্রাস করি
আমার মনে হয় অধিক বা একটু কম
আমি এই image ধরতে পারি এবং এটি ওখানে রাখতে পারি যেখানে এটি রাখতে চাই এবং আমার মনে হয় যে এখানে কিছু নির্দেশাবলী রাখা উচিত
তাই আমি এই image 100% zoom করি এবং উপরের বাম corner যাই
আমি এখানে নির্দেশিকার জন্য rulers নীচে টানতে পারি
আমি আশ্চর্য যে আমি কেনো ruler সরাতে পারিনি এবং এখানে active বিকল্প move the active layer রয়েছে এটি চয়ন করে active layer সরাতে পারি
লেয়ার সুরক্ষিত করা একটি ভালো বিকল্প এবং ডানদিকে frame আকার রূপে 100 চয়ন করি করে নীচে যাই এবং এটি 1100 set করি এবং ডানদিকে এটি 1100 set করি
এটি ইমেজের জন্য frame
shift + ctrl + e সম্পূর্ণ image প্রদান করে এবং এখন আমি active layer বিকল্প চয়ন করি
zoom ratio তে আমি 10% চয়ন করি
আমার মনে হয় আমার 13% চয়ন করা উচিত এবং এটি যথেষ্ঠ
আমি scale tool টিপি এবং aspect ratio বানিয়ে রাখি এবং এই scale window frame বাইরে টানুন
এখন আমি এই image scale করি
এখন আমার কাছে এটি দেখতে frame রয়েছে যে আমি এই image কোথায় লাগাতে চাই
আমার মনে হয় যে আমাকে এটি একটু ছোট বানানো উচিত কারণ এই image এখানে কাঁচের shades রাখতে চাই
এখন আমি scale টিপি এবং আমি আমার scale করা image পেয়ে গেছি
এই ইমেজের চারপাশে frame প্রাপ্ত করতে আমি শুধু একটি layer mask লাগিয়েছি
আমি layer mask black করেছি যা সম্পূর্ণ transparency
শুধু add এ টিপুন
এখন আমি এখানে বর্ডারের ভিতরে একটি আয়তক্ষেত্র চয়ন করি এবং so সাদা রঙ দ্বারা ভরি
আমি সেখানে সাদা রঙ ভরি এবং আপনি দেখেন যে bottle দেখা দেয় এবং এখানে frame পুরো করতে আমি শুধু এতে zoom করি
আমি layer mask অনিয়মিত strokes সাথে সাদা রঙ দ্বারা paint করব
এটি করতে brush tool চয়ন করি এখানে dialog বাক্সে যান এবং আমি এখানে painting এর জন্য একটি soft brush চয়ন করি
painting এর আগে shift + ctrl + a টিপে আমার selection select করতে have এবং এখন সাদা রঙ দ্বারা পেন্ট করা শুরু করতে পারি
white color চয়ন করেছি
এখন আমি এখানে চারিদিকে white color দ্বারা paint করি এবং আপনি দেখেন যে layer mask white color দ্বারা paint করার সময়ও নীচে ইমেজকে paint করছি
painting অনিয়মিত কিন্তু এটি সঠিক
এখন একটি আলাদা brush নির্বাচন করছি এবং আমার মনে হয় এটি brush ভালো
আমি একটি অস্পষ্ট corner পাই
আমাকে image 100% zoom করতে হবে যার দ্বারা আপনি এটি দেখতে পারেন
আমি এখানে এক ধরনের অস্পষ্ট border পেয়েছি এবং এর উপর দুইবার painting করে এক মুহুর্তে এটি আরো একটু অস্পষ্ট করব
এখন আপনি দেখতে পারেন যে border আরেকটু অনিয়মিত হয়ে যায়
হয়তো এখানে এটি সঠিক tool নয় কিন্তু আপনি বিভিন্ন tool ব্যবহার করতে পারেন এবং এখন আমি image অধিক শার্প করতে চাই
আপনি দেখেন যে আমি এখনো layer mask উপর কাজ করছি
আপনি এখানে এটি যাচাই করতে পারেন
এখানে layer mask সাদা রঙ দ্বারা বাছা হয়েছে
তাই filters blur gaussian blur এ টিপে এখানে high হাই blur count নির্বাচন করি এবং আমার মনে হয় যে এটি সঠিক
এখন এখানে এর চারপাশে একটি বাস্তবিক অস্পষ্ট border রয়েছে
সম্পূর্ণ image দেখি shift + ctrl + e টিপুন
আমার কাছে triptychs এর প্রথম ভাগ রয়েছে এবং সেইভাবে অন্যগুলি করি
আমি অন্য ইমেজের সাথে কাজ সম্পূর্ণ করেছি এবং আপনি দেখেন যে আমি rulers এর উপর অধিক পেন্ট করেছি এবং এখানেও এমনি করতে পারি
এখন rulers সরাতে চাই এবং এটি করতে নতুন উপায় image image guides এ যেতে হবে এবং এখানে সকল guides সরাতে পারি
আমি জেনেছি যে এখানে একটি নতুন guide বানিয়ে অঙ্কীয়ভাবে স্থিতি নির্বাচন করতে পারি
এর বিষয়ের উপস্থিতি বিস্ময়কর
gimp এ এত বিকল্প রয়েছে the আপনি সব মনে রাখতে পারবেন the
view go যান এবং layer boundary ডীselect করুন
আমি এই bottle corner থেকে আরেকটু উপরে রাখতে চাই
আমার মনে হয় এখানে একটু অধিক এবং এখানে একটু কম জায়গা রয়েছে
আমার মনে হয় যে ডান এবং মাঝের image এখানে ডান corner রয়েছে
কিন্তু আমার মনে হয় এই bottle ওখানে উপরে যাওয়া উচিত
তাই আমি full screen mode বাইরে যাবো
আমি মাঝের এবং ডানের layer ডীselect করি এবং বাম layer কেন্দ্ররত থাকি
এখন আমার নির্দেশের জন্য rulers প্রয়োজন
তাই image guides new guide এ টিপুন এবং horizontal position এ 100 লিখুন
তাই image guides new guide এ যান এবং vertical position এ 100 নির্বাচন করুন
এখন move tool নির্বাচন করে options এ go move the active layer এর বিকল্প নির্বাচন করুন এবং আমি এখানে এটিকে শুধু উপরে নিয়ে যাই
আমার মনে হয় আমি একটি ভুল করেছি তাই ctrl + z টিপে এই ধাপ আনডু করি এখানে আপনি দেখেন যে mask নির্বাচিত হয়ে যায়
আমি layer সরাতে চাই
তাই এখন আমি image নির্বাচন করি এবং আমি শুধু এটি উপরে নিয়ে গেলেই mask এর সাথে সরে যায়
আমি mask lock করার কোনো উপায় পাইনি কিন্তু আমি এতে সংশোধন করতে পারি
আমি layer mask নির্বাচন করি এবং layer mask আবার এখানে কোণায় সরিয়ে নিয়ে যাই
আমার মনে হয় এটি এখন ভালো দেখাচ্ছে
এখন এই image নিউইয়র্কে jeson সাহায্যে সম্পন্ন করেছি
no এই image সম্পূর্ণ হয়নি
আমি সেই জিনিস সাধারণত ভুলি the কিন্তু আমি সর্বদা ভুলি যখন রেকর্ড করি কারণ আমাকে শুধু image তৈরী ছাড়া অনেক অন্য জিনিস সম্পর্কেও ভাবতে হয়
আমি আবার এটি সংরক্ষণ করতে ভুলে গেছি
এটি jaegermeister xcf নাম দ্বারা সংরক্ষণ করুন xcf এ সম্পূর্ণ layer তথ্য রয়েছে এবং আমি ওয়েবের জন্য রীস্কেলিং করায় সম্বন্ধিত সম্পূর্ণ তথ্য আলাদা করব
show notes meetthegimp @org তে একটি link পাবেন এবং আপনি কোনো মন্তব্য করতে file এমনি করুন